বিল্ডিং এর নিচে কিছু লোকজনকে দেখতে পাওয়া যাচ্ছে। সামনে একটি ছেলেকে হাতে খাতা নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে এবং সামনে রাস্তা দেখতে পাওয়া যাচ্ছে।

যেমনটা আমরা দেখতে পাচ্ছি সময়টি এখন সকালবেলা। সামনে।

যেমনটা আমরা দেখতে পাচ্ছি সামনে একটি দো দো দোকান দেখতে পাওয়া যাচ্ছে যেখানে বাইরে।

সামনে বিল্ডিং এর বাইরে দু একটি বোর্ড টাঙানো রয়েছে এবং তার নিচেও কিছু লেখা রয়েছে।

ভেতরে সিলিং এ অনেক লাইট জ্বলতে দেখতে পাওয়া যাচ্ছে এবং ভিতরের দরজাটি খোলা রয়েছে। বাইরেরও দরজাটি খোলা রয়েছে।

ঘর দেখতে পাওয়া যাচ্ছে। ঘরের বাইরে একটি ছোট্ট রাস্তা দেখতে পাওয়া যাচ্ছে। রাস্তাতে।

এবং পিছনে একটি বড় গাছও দেখা যা --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

একটি জিম এর ভিতরের দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। যেখানে সামনে জিম এর অনেক --

টানতে দেখতে পাওয়া যাচ্ছে। পিছনে একটি আয়নাও দেখা যা --

এবং সামনে কিছু ওষুধের দেখতে পাওয়া যাচ্ছে।

এবং গাধাটি চারিদিক দিয়ে ঘেরাও করা রয়েছে। কাঠের।

টিভি দেখতে পাওয়া যাচ্ছে। নিচে একটি ফিল্টার দেখতে পাওয়া যাচ্ছে টুল এ এবং চারিদিকে অনেক জিনিসপত্রও দেখা যা --

যেখানে সামনে কিছু চোখের মেশিন দেখতে পাওয়া যাচ্ছে।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

সামনে একটি ফোর হুইলার দেখতে পাওয়া যাচ্ছে। ভিতরে দুটি ডাস্টবিন দেখতে পাওয়া যাচ্ছে।

এবং গ্যালারি র পেছনে কিছু বড়বড় গাছপালাও দেখা যা --

যেমনটি আমরা দেখতে পাচ্ছি সময়টা এখন রাতের বেলা। সামনে --

যেমনটা আমরা দেখতে পাচ্ছি সময়টি এখন সকালবেলা। সামনে।

বাইরে গেট টির সামনে বড় বড় পোস্টার লাগানো রয়েছে। গেট টিতে পুরো। উপরে একটি মাইক দেখতে পাওয়া যাচ্ছে। ভিতরে।

সামনে একটি রাস্তা দেখতে পাওয়া যাচ্ছে এবং রাস্তার পাশে একটি রেল লাইন দেখতে পাওয়া যাচ্ছে এবং ওপরে নীল আকাশ ও দেখা যাচ্ছে।

সূর্যের কিরণ পড়তে দেখতে পাওয়া যাচ্ছে এবং দূরে দেওয়ালে।

এবং নিচে একটি রাস্তা দেখতে পাওয়া যাচ্ছে। রাস্তার পাশে দুটি বাইক এবং একটি ফোর হুইলার কে দেখতে পাওয়া যাচ্ছে। রাস্তা --

যেমনটি আমরা দেখতে পাচ্ছি সামনে বিঘ্নহর্তা গণেশ ঠাকুরের মূর্তি দেখতে পাওয়া যাচ্ছে।

দেখে মনে হচ্ছে গণেশ ঠাকুরের পূজো হচ্ছে। যেখানে নিচে আরেকটি গণেশ ঠাকুরের ফটো দেখতে পাওয়া যাচ্ছে। সামনে--

কিছু ছেলেপেলে দেখতে পাওয়া যাচ্ছে। অনেক ছেলে দেখতে পাওয়া যাচ্ছে এবং --

খুব সুন্দর করে ডেকোরেট করা হয়েছে গণেশ ঠাকুর এর চারিদিকে।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

যেটিকে চারিদিক দিয়ে পাঁচিল দিয়ে ঘেরাও করা রয়েছে। সামনে একটি ফাঁকা জায়গা দেখতে পাওয়া যাচ্ছে।

আর ওদিকে অনেক ছোট বড় গাছ দেখতে পাওয়া যাচ্ছে। ওপরে কিছু ইলেকট্রিক এর তার দেখতে পাওয়া যাচ্ছে।

দূরে দেওয়াল এর সামনে একটি চেয়ার রাখা দেখা যাচ --

যেমনটি আমরা দেখতে পাচ্ছি সামনে কোনো যোগা ক্লাস চলছে।

যেখানে সামনে অনেক মহিলাকে দেখতে পাওয়া যাচ্ছে নিচে বসে যোগা করতে।

সামনে একটি বড় আয়না দেখতে পাওয়া যাচ্ছে।

এবং সিলিং এ কিছু লাইট জ্বলতে দেখতে পাওয়া যাচ্ছে।